এখানে আমি অনেকগুলি বাড়ি দেখতে পাচ্ছি বাড়িগুলিকে সাদা এবং আকাশী রং দিয়ে রং করা হয়েছে বাড়িগুলোর পিছনে অনেকগুলি বড় বড় গাছ হয়ে আছে।